এখানে একটি পাথরের দেওয়াল দেখিতে পাইতেসি।

নদীর পাশে অনেকগুলি মহিলা দাঁড়িয়ে আসে।

এখানে নারিকেল ও আনানাসগুলো নদীতে বিসর্জন দিতে চলেসেন।

এ_টি_এম সেন্টারের ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছেন।

এ_টি_এম সেন্টারের বাইরে একজন লোক দাঁড়িয়ে আসে।

এখানে কতগুলি ফুলের চারা দেখা যাচ্ছ--

কতগুলো ফুলের চারা হলুদ রঙ্গের এর দেখা যাচ্ছে।

জাহাজ বন্দরটিতে কয়েকটি ক্রেইন দেখা যাচ্ছে।

এখানে সূর্য অস্ত যাইতে দেখা যাচ্ছে।

গলটির সামোনে একটি বড় লাগানো আসে।

ব্যাঙ্কটির সামোনে একটি পোস্টার লাগানো আসে ।

গেইট সামোনে কয়েকটি স্কুটি দেখা যাচ্ছে।

এখানে একটি দোতালা বিশিষ্ট একটি বিল্ডিং দেখিতে পাইতেস।

বিল্ডিংয়ের সামনে একটি গার্ড ওয়াল দেখিতে পাইতেসি।

এখানে একটি স্টেশনারি দোকান দেখিতে পাইতেসি।

টেবিলের উপর একটি কাঞ্চি রাখা আছে।

এখানে কতগুলি বাঁশের জুড়ি দেখিতে পাইতেসি।

ঝুড়িগুলিতে ছুটো মাস রাখা আসে।

রাস্তার পাশে কয়েকটি জান্ডা লাগানো আসে।

এখানে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

ক্লাসরুমটিতে কতকগুলি ড্যাক্স ব্রেইন রাখা আসে।

মসজিদটির পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

কয়েকটি এক্সারসাইজ বল দেখা যাচ্ছে।

এখানে একটি গোসালা দেখিতে পাইতেসি।

গোশালার ভিতরে কয়েকটি কালো রঙ্গের গরু দেখা যাচ্চে।

বিল্ডিংয়ের পাশে অনেকগুলি গাসপালা দেখা যাচচে।

এখানে একটি ডেন্টাল ক্লিনিক দেখিতে পাইতেসি।

এখানে একটি ফার্মেসি দেখিতে পাইতেসি।

ফার্মেসির বিতরে একজন লোক দাঁড়িয়ে আছেন।

ফার্মেসীর -র সামনে একটি গ্লাসের -এর প্যানেল দেখা যাচ্ছে।

পাহাড়ের উপর একটি রয়্যাল এনফিল্ড বাইক দেখা যাচ্ছে।

বাইকের পাশে একটি হেলমেট দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে কয়েকটি গাস দেখা যা--

পোস্টারটিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আসে ।

রুমের ভিতর অনেকগুলি লোক দাঁড়িয়ে আছেন।

বিল্ডিংয়ের সামোনে একজন লোক দাঁড়িয়ে আছে।